মাঝখানে একটি ছোট টেবিল দেখা যাচ্ছে।

পাশে দুটি বড় জানালা আছে।

পেছনে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

রাস্তার সাইডে দুটি বিল্ডিং আছে।

রাস্তায় একজন মানুষ রয়েছে।

এখানে একটি রুম দেখা যাচ্ছেএ।

মেঝেতে সবুজ রঙের ম্যাট আছে।

মাঝখানে একটি বড় সিঁড়ি রয়েছে।

পার্কটির ভিতরে অনেক গাছপালা আছে।

বাইরে একটি ফ্যান দেখা যাচ্ছে।

চেয়ার -গুলি লাল রঙে দেখা যাচ্ছে।

পাশে অনেক জল জমে আছে।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

রুমটির ভিতরে একটি বড় বেড আছে।

সাইডে অনেকগুলি কাচের জানালা দেখা যাচ্ছে।

এখানে একটি খোলা জায়গা দেখা যাচ্ছে।

একজন মানুষ সবুজ রঙের জামা পড়ে আছে।

ভিতরে একটি বড় গাড়ি আছে।

সামনে কতগুলি ফুলের গাছ আছে।

বাচ্চা দুটি দোলনার উপর দাঁড়িয়ে আছে।

দোকানটির ভিতরে রয়েছে একজন মহিলা।

দোকানটির ভিতরে অনেক ফুল সুন্দরভাবে সাজানো আছে-এ।

নীচে একটি লাল রঙের ম্যাট আছে।

এইখানে একটি রুম দেখা যাচ্ছে।

এখানে একটি জিম রুম দেখা যাচ্ছে।

পাশে একটি লাল সাদা রঙের ছাতা আছে।

একজন মানুষ কালো রঙের জামা পরে আছে।

স্কুলটির সামনে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে।